দোতালা তিনতালা বিল্ডিং তার সামনে গেট ।

উম ক্রিস্টান লোকই তাছাড়া আর কি ।

ওটা হচ্ছে সব তো কচ্ছপ তিনটে কচ্ছপ আছে জল আছে উম ওটা নামা রাস্তা আছে।

হ্যাঁঁ এটা চুল কাটার ছবি কোন সেলুন -এর ভিতরে চুল কাটার ছবি ।

মার্কেটে মোবাইল -টা বের হচ্ছে আর ওই পাশের লোকটা চুল কাটবে ।

আ-হ পিছনে কটা বাড়ি দেখা যাচ্ছে একটি শিমুল গাছ ।

আহ কি হ্যাঁঁ সেলুন -এর ভিতরের।

তারপরে আবার দুই তিনটা পিছনে বড় বড় ডিম কোন একটা ।